এবং মোমবাতি ও ধূপকাঠি জ্বলছে মানুষজন এখানে পুজো দেবার অপেক্ষা --

বিল্ডিং মত দেখতে পাওয়া যাচ্ছে এই বিল্ডিং এর দুপাশে সিমেন্ট দিয়ে বাঁধানো দুই পাশে রাস্তার দুপাশে রয়েছে সুন্দর সবুজে ঘেরা অরণ্য।

একটি রাস্তার ছবি দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার দুপাশে কিছু বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এবং রাস্তার পাশে গাড়ি দাঁড়ানো রয়েছে হলুদ রঙের সাদা রঙের কালো রঙের এবং দূরে একটা সাদা রঙের গাড়ি দেখতে পাওয়া যা--

পাত্র গুলোর দিকে হয়তো কোন মানুষ তাকিয়ে রয়েছে কিন্তু তাকে সেই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে না।

এইটা একটা খুব সুন্দর ধান ক্ষেতের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সবুজ ধানে পুরো মাঠ ভোরে রয়েছে।